এই চিত্রটো একটা গ্রাউন্ড এর বটে যথায় অনেক ছেলা ক্রিকেট খেলছে দুইটো ছেলা সাইকেল এর ওপর বসে আছে। এর সাইড - এ সাইড - এ--

এই মন্দিরটা একটা নদীর কাছে আছে।

এর সাইড -এ সাইড -এ অনেক বড় বড় পাথর আছে।

দোলাইছে মনজিরটার সাইড -এ সাইড -এ সিঁড়ি মত বানা আছে মনজিরটার ভিতরে দু-তিনটা লোক বসে আছে।

এই মন্দিরটার সাইড -এ একটা বড় পানা গেট আছে।

সিড়ির মতো বানা আছে ।যাতে এরা অর সাইড এ একটা ইস্কুটি গাড়ি লাগা আছে।

এই মন্দিরটার সামনে বড় পারা বন আছে। বনটার সাইড -এ অনেক গাছ লাগা আছে। এটা একটা--